কূলোরেখা বরাবর একটি লম্বা বাঁধ দেওয়া রয়েছে যা ঢেউ আটকাতে সহায়ক।

মাটিতে রড বসানো দেখা যাচ্ছে।

সম্ভবত কলেজ -টি কোচবিহারে অবস্থিত একটি মাঝারি সাইজ -এর গেট দেখা যাচ্ছে।

দুটো বাইক ও দাঁড়িয়ে আছে বিল্ডিং রয়েছে দুটো দুতলা দুতলা সবুজ রঙের বেশ বড় বড় গাছ দেখা যাচ্ছে।

দৃশ্য দেখে মনে হচ্ছে বেশ মৃদু মৃদু বাতাসও বইছে বিল্ডিং -গুলির রঙ সাদা।

বিল্ডিং টির সামনে একটি হলুদ রঙের অটো এবং একটি বাইক দাঁড়া করানো রয়েছে।

ছবিটিতে একটি বিশাল আকৃতির মাঠ দৃশ্যমান মাঠটি সবুজ বেড়া দিয়ে ঘেরা।

এখানে অনেকগুলি জিলিপি রাখা রয়েছে জিলিপিগুলি হলুদ রঙের।